দোকানের ভিতরে অনেকগুলা টাইস রয়েছে।

একটি শিশুবাচ্ছা দেখা যাচ্ছে দোকানের ওপরে একটি ব্যানার রা লাগানো রয়েছে।

দুজনের পায়ে একটি জুতা দেখা যাচ্ছে।

রেলিংয়ের মইধ্যে একটি বিদ্যুৎ বোর্ড দেখা যাচ্ছে।

এ ছোট্ট কানটি দেখা যাচ্ছে একটি পাউডারের ডিব্বা একটি ক্রিমের ডিব্বা দেখা যাচ্ছে।

আলিয়ার মইদ্যে অনেকগুলা বাল্ব দেখা যাচ্ছে একটি ইনভের্টার দেখা যাচ্ছে।

মধ্যে অনেকগুলা পোস্টার লাগানো রয়েসে।

ই গোলপোস্ট রয়েসে একটি বল রয়েসে।

দুইটি টিস্যুপেপার রয়েছে পুরোজনের গলায় একটি হেডফোন দেখা যাচ্ছে।

ব্যানারের মধ্যে কয়েকটি মাইকের ছবি দুইটি বক্সের ছবি একটি রেডিওর ছবি এবং একজন পুরুষের ছবি রয়েছে।

আকাশে মেঘাচ্ছন্ন হিসাবে রয়েসে ।

এই সবির মইধ্যে অনেকগুলা অটো গাড়ি কয়েকটি টুকটুকি গাড়ি দেখা যাচ্ছে।

একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।

অনেকগুলা বিস্কুট রয়েছে কয়েকটি টোস্টস বিস্কুট আরো কয়েকটি আমূল তাজা কয়েকটি তেলের ডিবা দেখা যাচ্ছে।

পাশে একটি সোট্ট খুটি দিয়ে তার লাগানো রয়েসে।

একজন লোক হাতুড়ি নিয়ে একটি লোহার দরজার মধ্যে কী করসেন।

এই সবির মইদ্যে দেকা যাচ্চে একটি বড় মহলের ভিতরে দুইটি লিফট রয়েসে।

শিশুদের একটি ছোট্ট গাড়ি দেখা যাচ্ছে।

মলটির মধ্যে অনেকগুলা লাইট জ্বালানো রয়েছে।

দোকানের বিতরে কয়েকটি পোস্টার লাগানো রয়েসে।

দোকানের ভিতরে একটি এ_সি কুলার রয়েসে একটি ল্যাপটপ রয়েসে ।

দোকানের মইধ্যে একটি টেবিল রয়েসে।

পুরুষের শরীলে একটি লাল টিশার্ট লাগানো রয়েছে।

একটি ছুট্টো গেট দেখা যাচ্ছে।

তাদের সামনে কয়েকটি চেয়ার রাখা রয়েছে।

এই সোবির মইধ্যে দেখা যাচ্ছে একটি গরের মইধ্যে অনেকগুলা কালো চেয়ার রয়েসে।

এ গ্লাসের জানালা রয়েসে জানলার একপাশ খুলা রয়েসে।

একটি বড়ো গর দেখা যাচ্ছে উপরে বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে।

পাশে অনেকজন মহিলা এবং পুরুষ দাঁড়িয়ে রয়েছেন কয়েকটি বাইক দেখা যাচ্ছে।

খালের দোপাশে অনেকগুলা ছোট বড় গাছ রয়েসে।

নীচে কয়েকটি বাইক রাখা রয়েসে বিল্ডিংয়ের মইধ্যে একটি সিঁড়ি দেওয়া রয়েসে।